বলতে চাইছি যে আপনি বাকি আর পাঁচটা bank এ বাদ দিয়ে আমি আপনার এখানে account টা খুলবো কেন! মানে আমি যদি খুলি তো আমি online আর offline এর মধ্যে আমি কী কী facilities পাচ্ছি বা এর difference টা কী?

offline এ আপনার যেটুকু বললাম সেটুকুই facilities,

বা card এর জন্য বলুন তো সেইটা আপনার আমাদের bank এ সেটার charges টা খুবই কম।

যেটা বললাম যে আমাদের bank সব জায়গায় সমস্ত ব~ বেশ~ বেশিরভাগ scheme এ অ্যাপ আমাদের bank এ approve করে accept করে, আপনি scholarship বলুন বিভিন্ন scheme গুলো বলুন সব bank এ কিন্তু সেখানে,

আমাদের অ্যাঁ intro আহ যে টাকা deduction হয় সেটা আপনার অ্যাঁ অ্যাঁ ten rupees.

কোন জায়গায় আপনি পাবেন না, বেশিরভাগ জায়গায় আপনার minimum আঠেরো টাকা তো কাটবেই। ten rupees per year আর card এর জন্য twenty rupees per year, first month first year টা কিছু লাগেনা প্রথম বছরটা, আর passbook আপনার শেষ হয়ে গেলে কোনো বিনা charges এ আপনার passbook দিয়ে দেওয়া হবে, cheque বই যদি আপনি অ্যাঁ চান তো খু দশ, দশ টা page নিলে তার জন্য কোনো পয়সা লাগবে না lifetime এর জন্য free, মানে lifetime এ আপনি যদি ten দশটা করে ইয়ে করেন তাহলে আপনার problem হবেনা কিন্তু যেহেতু একটাই problem, দশটা করে করে করতে গেলে আপনাকে বারবার line এ গিয়ে দাঁড়াতে হবে, so এইটা আপনি online এ facility নিতে পারবেন না যেহেতু আপনার আহ এটা special facility দশটা করে বারবার যদি নেন, otherwise আপনি যদি একবারের বেশি নিতে চান মানে কুড়ি থেকে পঁচিশটা পাতা থাকবে cheque বই এ, সেক্ষেত্রে আপনার charges কাটবে তাও প্রথম বছর কোনো charges কাটা হবেনা প্রথম বছর আপনাকে free তে, তিরিশটা পাতা ওয়ালা cheque book দেওয়া হবে আহ তো তারপর আপনি যে price অ্যাঁ মানে যে amount টা deduct করা হবে সেটাও খুব low, সেটা হচ্ছে আপনার, বারো টাকা per year, অ্যাঁ sorry per year না extremely sorry আমি ভুল বলেছি, বারো টাকা মানে per যখন cheque apply করবেন সেটা। তাও সেটা কুড়িটা পাতা হলে। আচ্ছা, আচ্ছা আমি যদি এখন online আপনাদের এখানে account খুলি তাহলে আমার KYC তাহলে করতে হচ্ছে আপনাদের bank এ গিয়ে তাইতো?

সেটা কতোদিন সময় নিচ্ছেন আপনারা?

পনেরো, আচ্ছা পনেরো দিনের মধ্যে আচ্ছা। অ্যাঁ ততদিন পর্যন্ত আমি যদি transaction করতে পারবো তো আপনার আপনাদের এই account এ? হ্যাঁ transaction আপনি definitely করতে পারবেন

সেই transaction এর limit কতো আপনারা দিতে~

হ্যাঁ কিন্তু আপনি যদি ইয়ে করেন মানে অ্যাঁ প~ পনেরো দিন over হয়ে যায় তখনও যদি আপনি KYC না দেন আপনার টে~ transaction বন্ধ করে দেওয়া হবে। তো আপনার এই transaction আসার amount টা বললে হয় না যে আপনাদেরকে যে আমি mail করে দিলাম আমার details গুলো হুম sorry sir এটা accept করা হয়না।

কারন অনেক এটাতো টাকা একটা মানে bank এর privacy ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে তো, so আপনি যদি এটা করেন অনেক সময় অনেক অ্যাঁ কী বলবো অনেক সমস্যা হয়ে যায়, technical issues থাকে, আমরা যতটা সম্ভব, piracy গুলো avoid করার চেষ্টা করি, privacy টা maintain করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমার মনে হয়না এটা আপনার জন্য খুব একটা সুবিধাজনক হবে। আসলে form তো আপনারা online তো দিয়েই দিয়েছেন তো আর অসুবিধার কী আছে সেটা! KYC টা আপনার details টা পুরোটা থাকছে।

upload করি আপনাদের পুরোটাই আপনাদেরই তো portal এ যাবে না সেটা? আমাদের portal এ যাবে কিন্তু সেই facility টা দেওয়া হয়না because আপনাকে অ্যাঁ আমাদের ব্রা~ branch এ আসতে হবে কারণ branch এর তো একেবারে কোনো connection হলে হবেনা, branch এর stamp টালাগবে আপনার ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।

না না না না আপনার একই process আপনার কোনো অসুবিধা হবে না আপনি fill up করতে পারবেন, এবং আমাদের আমাদের আপনাকে help, help, কয়েকটা দেখবেন help line অ্যাঁ number যেমন আছে তেমনি কয়েকটা help desk এর যে অ্যাঁ help desk এর যে আলাদা ইয়ে option গুলো রয়েছে সেখানে অনেকগুলো, sub division রয়েছে একটাতে help line number রয়েছে Sorry আপনাকে আপনা~ আমি আপনাকে শুনতে পাচ্ছিনা sorry. হ্যাঁ হ্যাঁ বলছি যে help আমাদের যে help desk টা রয়েছে সেখানে আপনার help line number যেমন রয়েছে কিছু ভিড~ tutorial videos রয়েছে সেখানে আপনি দেখতে পারেন একই rule নিয়ম মানে form fill up এর কোন extra আলাদা কিছু নেই। আচ্ছা কারণ এর আগে আমি যেখানে apply করেছিলাম মানে একটা bank এ apply করেছিলাম সেখানে আবার nominee list ছিলোনা, nominee option ছিল না offline,

আচ্ছা ঠি~ ঠিক আছে, আচ্ছা তো পনেরো দিনের মধ্যে তো আমাকে তো এখানে অনেক জায়গায় দেখাচ্ছে আবার ইয়ে signature আমার upload করতে বলছে তো সেটা তো আমার একই রকম হল না! signature আপনাকে একটা সাদা কাগজে সই করে সেটা কে অ্যাঁ scan করে ওখানে upload করতে হবে।

আমাদের aadhar card ও লাগছে না শুধু PAN card লাগছে। aadhar link টা আপনার account এ একটা নির্দিষ্ট সময়ে আপনাকে message যাবে সেই সময়ে গিয়ে করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমারতো PAN card এর সাথে aadhar link আছে। হ্যাঁ না আমাদের account এর সাথে বলছি

আপনারা কেমন দিচ্ছেন yearly? মানে, মানে charges কাটা ছাড়া interest কি আছে তো? interest আপনার আহ, three point five percent করে আসছে three point five খুবই কম, last time আপনাদের আহ five point something দিচ্ছিল ওরা, আচ্ছা সে ঠিক আছে

আপনার FDর ওপর পড়ছে না? আহ এটা তো saving bank account. যে net banking এর ক্ষেত্রে আপনাদের কী আছে charge কেমন কাটেন আপনারা? net banking বলতে আপনি কী বলতে চাইছেন আহ যেমন আমি অনেক stock invest করি যে আমি কোনো app এর through এর বদলে যদি আপনাদের এখানে direct charge করি মানে invest

আচ্ছা আচ্ছা আপনি বলতে চাইছেন যে আহ account transfer করার সময় কোনো app এর through দিয়ে না করে যদি আপনি online এ online এ যদি আমাদের online এ আমাদের যে personal app টা আছে সেটার মাধ্যমে করলে আপনার কোনো charges কাটবেনা কিন্তু।

পাঁচ হাজার টাকা অব্দি free up to five thousand আপনার কিছু লাগবেনা, five thousand plus হয়ে গেলে আপনার আঠেরো টাকা করে কাটা হবে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আর কিছু query আছে আপনার? না ঠিক আছে আপাতত এটাই ঠিক আছে আমি, পনেরো দিনের মধ্যে আপনার KYC করতে হবে তো তাহলে offline টাই বুঝছি better হবে online এর থেকে। অ্যাঁ offline better হবে বলতে আপনি যদি আপনার একার single account খোলেন সেক্ষেত্রে আপনি চলে গেলেন, online কীরকম better হবে আপনার সঙ্গে যদি বয়স্ক কারোর আপনি account joint করতে চান সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে, বার বার যাতায়াত করাটা তো কঠিন না, সেক্ষেত্রে আপনার online টা বেশ সুবিধা হবে, তবে আপনি nominee অবশ্যই রাখবেন মানে আমরা এখন nominee ছাড়া account open করতে খুব একটা suggest করিনা, কোর~ হ্যাঁ করি, কখন করি যদি joint account হয় যে আপনি এইমাত্র যে বললেন যে আমাদের মানে KYC তো আমাকে online এই offline করতেই হবে, যদি আমি কাউকে নিয়ে joint account খুলিও কোনো বয়স্কের সাথে,

first holder হন, আপনি তিনি তো বারবার যা~ যাতায়াত করতে পারবেন না, আপনি first holder হন first holder যে তার KYC টাই important এবং যদি আহ

আরএকটা just signature করিয়ে নেবেন ওনাকে, আর কিছু লাগবে না ওনাকে নিয়ে যেতে হবে না আপনাকে।

ধন্যবাদ ঠিক আছে।

আমার প্রথম বোম্বে যাত্রা যা বর্তমানে মুম্বাই বলে নামে পরিচিত

আমাকে সংগঠনের বিশেষ কাজের জন্য মুম্বাই যেতে হয়েছিল

যাত্রা শুরু হাওড়া station থেকে

সময় দীর্ঘ দিন লাগবে তিনদিন সুতরাং আমাকে বাড়ি থেকে বেরিয়ে সেই ভাবে ব্যবস্থা করে আমাকে যেতে হয়েছে

দুর্গাপুরে গাড়ি পৌঁছে সেখান থেকে কিছু আমাদের সহকর্মী আমার সাথে যাত্রা শুরু করল গন্তব্য সবারই বোম্বে

সবাই মিলে খুব আনন্দে সময়টা কাটছিল দুই রাত্রি দুই দিন লাগলো

এবার আমরা ভোর বেলায় এসে চেম্পুরে station -এ পৌছালাম আমাদের সংগঠনের গাড়ি করে আমরা এ সকলকে নিয়ে ট্রোম্বেতে আমাদের সংস্থার guest house -এ গিয়ে উঠলাম

টানা দশ দিনের অধিবেশন

তার ই মাঝে তার ই মাঝে বোম্বে ঘুরে দেখা অচেনা কে চেনা সুন্দর জায়গাগুলো দেখা খুব আনন্দ হচ্ছিল

পাশেই আরব সাগর বড় বড় এএ বড় বড় বাড়ি বড় বড় কারখানা কলকারখানা cinema যেখানে shooting হত সেসব জায়গায় দর্শনের

একবার আমরা ওই মাঝেই একদিন আমরা সবাই মিলে এলিফ্যান্টা কেভ দেখতে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা আরবসাগোরের ওপর দিয়ে যেতে হয় জলযানের মাধ্যমে আর খুব সুন্দর বোম্বে শহর খুবই সুন্দর

সুতরাং আমরা ঠিক করলাম এই দশ দিনের মধ্যে সমস্ত দর্শনীয় জায়গাগুলোকে ধীরে ধীরে দেখে নেবো

বোম্বে মহারাষ্ট্রের জায়গা হলেও বাঙালি প্রধান কারণ ওখানে প্রচুর বাঙালি বসবাস করে

ওখানে কালির মন্দির আছে দুর্গা পূজো হয় কালি পূজাও হয় গণেশ পূজা হয় কালি পূজা গণেশ পূজা সব পুজাতেই বাঙালিদের বিশেষ একটা অবদান আছে

সুতরাং আমি এক কালি মন্দিরে গিয়ে কিছু বাঙালি মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল তারাও কলকাতার দুর্গা পুজা দেখতে যায় বলে কলকাতার মত এত সুন্দর দূর্গা পূজা আর পৃথিবীতে কোথাও হয়ে না

সুতরাং বলে আমরাও বোম্বে তে দূর্গা পুজোর অনুষ্ঠান করে থাকি শুধু বাঙালি সংস্থা নয় বোম্বের যা অথচ অথ যারা মহারাষ্ট্র এর লোক তারাও এই দুর্গাপুজোয় যোগদান করে আমরাও যেমন গণেশ পুজোয় দশ দিনে মেতে থাকি ওরাও দুর্গাপুজায় এক ই ভবে আমাদের সঙ্গে যোগ দেয়

এখানে আমাদের বিশেষ সেরা সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তার বোন আসা ভোঁসলে এখনই বসবাস করে

সকল একে মিলে এখানে একটা উৎসব হয় গানের ও বিশাল বড় বড় উৎসব হয় এখানে

আমরা সমস্ত জায়গায় ঘুরে দেখলাম যেমন কোমোলা নেহরু পার্ক চাপাটি মেরিন ড্রাইভ এইগুলো সব ঘুরে ঘুরে দেখেছি খুব ভালো যেহেতু মেরিন ড্রাইভটা বং র এম আরবসাগরের পাশেই আরবসাগরটা দেশ যেমন সুন্দর ঘিরে রেখেছে মনোরম দৃশ্য

খুব আড়ম্বরের সঙ্গে আমরা উপভোগ করছিলাম

এখানে মারাঠী ভাষা প্রচলন বেশি হিন্দি সকলেই জানে

এখানে বিভিন্ন রকম কলকারখানা আছে যেমন ওষুধের বড় বড় কারখানা এখানে আছে

cinema যেখানে আ শুরু হয় cinema hall গুলো দেখার মত তখন সেখানে cinema খুব ভালোই চলত সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায়

আমি অনেক মারা মারাঠী হোটেলে খাওয়া দাওয়া করেছি সেখানে রান্না বান্না সবই আমাদের মতই সুন্দর খুব সুস্বাদু

সুতরাং বোম্বে টা আমার খুব ভালোই লেগেছে

হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি

লাহোরের ধ্যান সিংহের হাবেলীতে স্বামী বিবেকানন্দ কতৃক প্রদত্ত বক্তৃতা

এই সেই ভূমি যাহা পবিত্র আর্যাবর্তের মধ্যে পবিত্রতম বলিয়া পরিগণিত

এই সেই ব্রহ্মাবর্ত যাহার বিষয়ে আমাদের মনু মহারাজ উল্লেখ করিয়াছেন

এই সেই ভূমি যেখান হইতে আত্ম তত্ত্ব জ্ঞানের জন্য সেই প্রবল আকাঙ্ক্ষা ও অনুরাগ প্রসিত হইয়াছে

ইতিহাসের সাক্ষ অনুসারে বোঝা যায় ভবিষ্যত এই ভাব সমগ্ৰ জগৎ কে প্লাবি প্রবল বন্যায় প্লাবিত করিবে

এই সেই ভূমি যেখানে ইহার বেগ শালীনি স্রোতস্বিনী কুলের ন্যায় চতুর্দিকে বিভিন্ন আধারে প্রবল ধর্মানুরাগ বিভিন্ন ভাবে উৎপন্ন হইয়া ক্রমশঃ একাধারে মিলিয়া শক্তি সম্পন্ন হইয়া পরিশেষে জগতের চতুর্দিকে বিস্তির্ণ হইয়াছে

এবং বজ্র নিরঘোষে উহার মহিয়সী শক্তি সমগ্র জগতে ঘোষণা করিয়াছে

এই সেই বীর ভুমি যাহা যতবার এই দেশে অসভ্য বৈশক্রু কতৃক আক্রান্ত হইয়াছে ততবারই বুক পাতিয়া প্রথমে সে আক্রমণ সহ্য করিয়াছে

এইখানেই অপেক্ষাকৃত আধুনিক কালে দয়াল নানক তাহার পূর অপূর্ব বিশ্বপ্রেম প্রচার করেন

এইখানেই সেই মহাত্মা তাহার প্রশস্ত হৃদয়ের দ্বার খুলিয়া এবং বাহু প্রসারিত করিয়া সমগ্ৰ জগৎ কে শুধু হিন্দুকে নয় মুসলমানকে প্রযংক্ত আলিঙ্গন করতে ছুটিয়া ছিলেন

এইখানেই আমাদের জাতী শেষ এবং মহা মহি ম্মান্বিত বীরকনের অন্যতম গুরু গোবিন্দ সিংহ জন্মগ্রহণ করেন

যিনি ধর্মের জন্য নিজের এবং নিজ প্রাণসম প্রীয়তম আত্মীয় বর্গের রক্তপাত করিয়াছিলেন

এবং যাহাদের জন্য এই রক্তপাত করিলেন তাহারাই যখন তাহাকে পরিত্যাগ করিলো তখন মর্মাহত সিংহের ন্যায় তিনি দক্ষিণ দেশে গিয়া নির্জন বশ আশ্রয় করিলেন

এবং নিজ দেশের প্রতি বিন্দুমাত্র অভিশাপ বাক্য উচ্চারণ না করিয়া বিন্দুমাত্র অসন্তোষের ভাব প্রকাশ না করিয়া মর্তধাম হইতে অপসৃত হইলেন

হে পঞ্চরথের সন্তানগণ এখানে এই আমাদের প্রাচীন দেশে আমি তোমাদের নিকট আচার্য্য রূপে উপস্থিত হইনাই

দেশের পূর্বাঞ্চল হইতে আমি পচ্চিমাঞ্চলের ভাতৃগণের সহিত সম্ভাষণ বিনিময় করিতে এবং পরষ্পরের ভাব মিলাইবার জন্য আসিয়াছি